রেলের রাস্তা দেখা যাচ্ছে এবং বি বিদ্যুতিক চার জুলানো আসে।

এখানে একটি দুকান দেখা যাইচ্ছে এবং উফরে একটি সাইনবোর্ড লাগা রই আসে সুপার মার্কে --

পি সিয়ার টেবল রাহা আসে এবং--

ওহানে একটি রাস্তা আসে চাহির চাহার গাড়িও আসে।

এখানে একটি সেলুন দেখা যাইচ্চে এবং উপরে একটি সাইনবোর্ড লাগানো আসে খালা রঙের এবং অনেকগুলো লুক আসে দাঁড়িয়ে।

রা তারা মনে হচ্ছে ব্যায়াম ।

এবং একটি দরজা দেখতে পেয়েছি।

মটর সাইকেলে দুইজন লুগ --

এবার একটি সাইকেলের ইম আগে সামনে একটি ব্রিকস--

একটি বিয়েবাড়ি দেখতে পারসি এবং অনেকগুলু লুক দেখতে পারসি এবং দুটি মহিলা--

দাঁড়িয়ে আসে একটি মহিলার হাতে ফোন আসে।

পোস্টার টাঙ্গাইলো আছে সামোনে ।

একটি লোক দাঁড়াইয়া আসে ও--

লুকের পাউচ একটি জুতো লাগানি আসে।

আমি একটি ঘরের ভিতর দেখতে পাসসি এবং একটি সুফা দেখতে পাচ্ছি এবং একটি সুফা --

মি এখানে দেখতে পারসি অনেকগুলো মহই।

আমি একানে একটি ফুল বাগান দেখতে পারসি।

এবং একটি পানির শিশির দোওয়া আসে।

অনেকগুলো মিষ্টি রাখা আসে এবং--

এবং একট অনেকগুলো চেয়ার আসে সাজানো।